আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে কিছু সিমেন্ট বালি এবং পাথর মিশিয়ে কয়েকটি লোক কাজ করছে |

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি দোকান আছে এবং সেটি হল একটি মাছের দোকান।

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড়ো ঘর আছে | ঘরটির মধ্যে অনেকগুলি লাইট এবং অনেকগুলি ফ্যান চালানো আছে | এছাড়া ও ঘরটির মধ্যে অনেকগুলি--

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি দোকান আছে এবং এটি হলো একটি বইপত্রের দোকান এবং সেই দোকানে কিছু লাইট লাগানো আ--